এটি যিশু খ্রিস্টান এর ঈদ হয়েছে ঘরের উপরে ঝিলিক দিয়ে সাজানো রয়েছে দূরে অনেকগুলি মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে খাওয়া-দাওয়া হচ্ছে।